তবে এই আনন্দ কিন্তু শিশুরা যারা শিশু কিশোর আছে তারা কিন্তু বেশি ই করে উপভোগ করে আনন্দটা।

বলছিলে তুমি কোনোদিন হ্যাঁ আগের তুলনায় একটু হয়তো ই হয়েছে কারন আমাদের সংস্কৃতি তো আমরা ওইভাবে নতুন যারা শিশু কিশোর আছে তাদের ভিতরে তুলে দিতে পারছিনা ওটা আমাদের কর্তব্য তাদের মাধ্যমে

উম তারপরও এটার জন্য অনেক মানুষ আছে যারা চেষ্টা করে যাচ্ছে যে কাজ করবে। হ্যাঁ বিভিন্ন উনারা তো আসলে কাজ করেই যাচ্ছে সেটা হ্যাঁ এখন আরেকটা জিনিস খেয়াল করিস আমাদের এই যে বিজয় দিবস স্বাধিনতা দিবস উপলক্ষে আমাদের আলাদা প্রত্যেকটা ইস্কুল ভিত্তিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। হ্যাঁ এইটা তো দেখছি এই গত মানে recent তোমার সম্পত্তি যে ষোলই december যে বিজয় গেলো, হ্যাঁ এইখানে তো হয়েছে অনুষ্ঠান। আহ তুমি কি ওই অনুষ্ঠানে গেছিলা?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 আমার আসলে সময় হয়নি মানে ব্যস্ততার কারনে যাওয়া হয়নি। হ্যাঁ তবে অন্যবার ঠিকই যাওয়া হয় যখন এই যে দুই তিন জন বন্ধু একসাথে থাকি তখন ঠিকই সবাই মিলে একসাথে যাওয়া হয়, হ্যাঁ যখন আমরা ইস্কুলে ছিলাম কারন ইস্কুলের অনুষ্ঠান ওখানে তো সবাই যায় তো।

তখন তো ইস্কুল থেকে notice দিয়ে দিত যে ষোলই december সবাইকে আসলে অংশ গ্রহনের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

তবে যে ইস্কুল জীবনটা অনেক অনন্দের ছিল ওটা পার হয়ে আসছি সব থেকে বন্ধুদের সাথে একসাথে বিনোদনের একটা ইয়ে ছিল ইস্কুল আসলে সবাই বলে যে ইস্কুল জীবনের সময়টাই জীবনের সব থেকে সুন্দর সময়। হ্যাঁ ওই সময়টা সবাই অনেক মনে পরে সব বন্ধু বান্ধব একসাথে হলে ওই জিনিসটা কথা বলা হয় অনেক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

মানে আমাদের জাতীয় cinema গুলা দেখা জাতীয় গান গুলা একসাথে দেখা

আজ আমাদের গল্পের মূল শিরোনামটি হলো সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ঘোড়ার ডাক্তার তো প্রথমে চলে আসি তার গল্পে ছেলেটির নাম হলো সালু ষোল্ল সতেরো বছর বয়স হবে কোনরকমে স্বাস্থ্যটি বেশ ভালো চওড়া কাঁধ পেটে লোহার মত বুক তারপর বুদ্ধিও খুবই চতুর কিন্তু তার কাজকর্মে কোন মন নাই তার বাবার একটা করম সালা আছে কিন্তু ছেলে সেখানে আসে না সালু সারাদিন মাঠে-ঘাটে টোটো করে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে শালুর মা-বাবা ঠিক করে নেন ছেলের এবার একটা বিয়ে দিতেই হবে তাহলে যদি সংসারের কাজে মন বসে, তা প্রায় এক হাজার বছর আগেকার কথা তো সেই সময় ছেলেদের ওই বয়সেই বিয়ে হয়ে যেত কুড়ি বছরের ছেলেরা বেশ গ~গম্ভীর ভাবে বাবা কাকা শ্রেণীর মধ্যে ঢুকে পড়তো, সালুর ছিল পাঁচটা বোন তা স্যালুর বিয়ের জন্য পাত্রী খুঁজতে লাগলেন তারপর তা ওদের গ্রামের মাদ্রি নামে একটি মেয়ের সঙ্গে সালুর বিয়ে সব ঠিকঠাক হয়ে গেল শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে বিয়ে পাঞ্জাবি বিয়ে হয় দিনের বেলায় তখনকার দিনে তো আলোর ব্যবস্থা খুব একটা বেশি ছিল না তাই কেরোসিন পেট্রোলিয়ামের মত আবিষ্কারও হয়নি আর বিদ্যুৎ তো ছিল না শুধু আকাশেই সেজন্য বেশিরভাগ লোকেই ঘুমিয়ে পড়তো সন্ধ্যের পর পর আর জেগে উঠতো খুব ভরে দিনের আলোতে যা কিছু কাজ করবার তারা করে নিত অবশ্য সন্ধ্যের পর গান বাজনা হতো অনেক বাড়ির উঠোনে আর বিয়ের মতো উৎসব সারাদিন ধরে গান বাজনা তো হতেই হত রাত্রে মশাল জেলে খুব হইচই চলতো সালুর বিয়ের নেমন্তন্ন খেতে আগের দিন থেকে আত্মীয়-স্বজন আসতে শুরু করেছে বিয়েতে সালুর কোন আপত্তি নেই বরং মনটা বেশ খুশি খুশি হয়ে আছে সেদিন ভোরবেলা উঠতে এসে তার প্রিয় ঘোড়াটা নিয়ে একটু পাহাড়ে ছুটে আসলো সালুর ঘোড়ার নাম তুরগ এই নাম সে নিজেই দিয়েছে এই ঘোড়াটা একটু বেঁটে মতন ঘোড়ার কাছে গোছা গোছা কিশোর আর তার পায়ে মজার মতো সাদা সাদা লোম আছে কিন্তু সে সাংঘাতিক জোরে দৌড়ায় এই ঘোড়াটা সালুর প্রায় সর্বক্ষণের সঙ্গী সালুদের গ্রামের পাশেই শুরু হয়েছে পাহাড় সেই পাহাড় দিয়ে যখন খট খট খট খট করে তার ঘোড়াটি দৌড়য় তখন আওয়াজের সালুর কানে মিষ্টি বাজনার মতো শোনায় সালু ঠিক করল একটা ছোট পাহাড়ের চূড়ায় উঠে সে সূর্যকে প্রণাম করবে প্রথমে তারপর সে ফিরে আসবে কতক্ষণই বা তার লাগবে এই কাজ করতে ভালো করে এখন আলো ফোটেনি অন্ধকারের সঙ্গে কুয়াশা মিলে আছে কিন্তু পাহাড় জঙ্গলের রাস্তা সালুর মুখস্ত সে মনের আনন্দে গান গাইতে গাইতে তুরগের নিয়ে উঠতে লাগলো পাহাড়ে ছোট পাহাড়টার শিখরে এসেছে সে দেখল পূর্ব দিকে আকাশ ফর্সা হয়ে এসেছে একটা লাল ফুলের মত একটু একটু করে ফুটছে সূর্য সালু সেদিকে হাতজোড় করে প্রণাম করল তার ঘোড়াটা মনের আনন্দে হি হি করে ডেকে উঠলো

লোকটিকে চেনে না সালু তার নাম জয় দত্ত তার থেকে তিন চার বছরের বড় হবে হয়তো কিন্তু তার মো~এর মধ্যেই জয় দত্ত দুখানা বড় যুদ্ধে লড়াই করে এসেছে দেশের রাজা যুদ্ধের সময় এসব জওয়ানদের ডাকেন অন্য সময় তারা গ্রামে চাষবাস করে কাটিয়ে দেন সালু বললো নমস্কার জয় দত্ত দাদা তুমিও বুঝি রোজ এই সময় পাহাড়ে সূর্য প্রণাম করতে আসো জয় দত্ত বলল হ্যাঁ তা মাঝে মাঝে প্রণাম করি বটে আসলে আমি আমার ঘোড়াটাকে ভরে ঠান্ডা হাওয়া খাওয়াতে আসি

তোমার ঘোড়াটা অতি চমৎকার আমাদের গ্রামে এসব ঘোড়া আর কারো নেই জয় দত্ত বললো এটা কি আর এই দেশের ঘোড়া এটা আরব দেশের রাজা মশাই এই ঘোড়াটা আমাকে দান করেছেন হ্যাঁ সালু তোর নাকি আজ বিয়ে সালু লজ্জা লজ্জা মুখ করে বলল হ্যাঁ জয় দত্ত দাদা তুমি নেমন্তন্ন খেতে আসবে তো জয় দত্ত সে কথার উত্তরে উত্তর না দিয়ে সালুর কাছে ঘেষে এসে তার পিঠে একটা জোরে চাপড় মেরে বলল তুই বিয়ে করছিস তুই জোয়ান হয়েছিস তুই আমার সঙ্গে ঘোড়া ছুটিয়ে জিততে পারবি সালু বললো তোমার সঙ্গে কি আর করে পারব তোমার ঘোড়াটা কত বড় তুমি আমার চেয়ে বয়সে কত বড় তোমার সঙ্গে আমার প্রতিযোগিতা হয়ই না জয় দত্ত দাদা থু করে মাটিতে থুতু ফেলে ঘেন্নার সঙ্গে বলল ঘোড়া ছুটাবার পাল্লা দিতে যে রাজি হয় না তাকে আমি পুরুষ মনে করতেই পারি না সে আবার বিয়ে করবে ছ এই তোর নাম করে আমি আবার থুথু ফেললুম এখানে কারোর নাম করে থুতু ফেলাটা সাংঘাতিক অপমানের ব্যাপার তোকেও একবার অপমান করলে তার সঙ্গে দ্বন্দ্ব করতেই হয় সেই যুদ্ধে প্রাণ গেলেও তাতে সম্মান বাঁচে

কিন্তু ঘোড়ার ছুটানোর ব্যাপারে তার ও আত্মবিশ্বাস আছে সে জানে জয় দত্ত অল্প বয়সী ছেলেদের খোঁচায় নানান রকম শাস্তি দিয়ে আনন্দ পায় আর জয় দত্ত ইচ্ছে করেই তাকে জ্বালাতে এসেছে সে শান্ত গলায় বলল ঠিক আছে জয় দত্ত দাদা তোমার সঙ্গে হোক তবে প্রতিযোগিতা তুমি যদি হেরে যাও সে কথা আমি গ্রামের কাউকে বলবো না জয় দত্ত অট্টহাসি হেসে বল~বলে উঠলো আমি হারবো তোর সাহস তো কম নয় রে ওই দেখ ওই যে সামনে পাহাড়টা দেখছিস ওই চূড়ায় উঠতে হবে ওপারের দেবদারু গাছটার তলায় আমি আছি আমি আগে পৌঁছাব তুই জীব দিয়ে একশো বার আমার পা চাটবি তবে তাকে তাকে ছাড় তারপরে তোকে ছাড়বো পালাবার চেষ্টা করলে কিন্তু প্রাণে বাঁচবি না সঙ্গে সঙ্গে সেই ঘোড়া ছুটিয়ে দিল সালু তার ঘোড়া তার পিঠে চাপড় মেরে জিজ্ঞাসা করল কিরে পারবি তো তুরাগ নিঃশ্বাস ছেড়ে যেন বলল হ্যাঁ পারবো সামনের পাহাড় টার উপরে একটাই রাস্তা আছে মোটামুটি জয় দত্তর বড়ো ঘোড়া সেই রাস্তা ধরে ছুটবে সালুর বেটে পাহাড়ি ঘোড়া বনো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে পারে খাড়া পাহাড় দিয়ে উঠতে পারে তুরগের কিছু বলতে হলো না সে যেন আগেই বুঝে গেছে সামনে পাহাড়ের শিখরে তাকে আগে পৌঁছাতে হবে সে বন জঙ্গল ভেদ করে ছুটছে যতই উপরে উঠছে ততই সালুর মনে হচ্ছে সত্যি

আহ প্রতিযোগিতার যখন নেমেছে তখন তাকে জেতার চেষ্টা করতেই হবে বিয়ের দিনেই এত উৎপাত গ্রামে ফিরে গিয়ে দলবল জুটিয়ে এরপর একদিন জয় দত্তকে শাস্তি দিতেই হবে গাছের ডালপালা ভেঙে লতাপাতা ছিড়ে ছুটতে লাগল তুরক সেও আরবি ঘোড়ার মত হাঁটতে পারে এক জায়গায় এক বিশাল খাদের পাশ দিয়ে সরুপথ একটার বেশি ঘোরা যেতে পারে না এখন দিয়ে ঘোড়া দৌড়াতেই হবে এখান থেকে এক পা এক পা করে খুব সাবধানে এগোতে হবে সালু পেছনে তাকিয়ে দেখলো একটু দূরে জয় দত্তকে দেখা যাচ্ছে তাহলে তো সালু নির্ঘাত জিতবেই এই খাদের পথটা পার হলেই চুড়াই পৌছাতে পারবে আহ সালু জয় দত্ত একবারে পিছনে এসে পড়ে বলল এই সালু রাস্তা ছাড় সালু বলল রাস্তা ছাড়বো না আমি আগে এসেছি আমি আগে যাব জয় দত্ত গর্জন করে বলে উঠলো না তুই আগে যাবি না জয় দত্তকে কেউ হারাতে পারে না সালু বললো আর তোমার জয়ের আশা নেই দাদা জয় দত্ত তবুও জোরে চালিয়ে দিলে আহ তার ঘোড়া সালু চেচিয়ে বলল কি করছো কি করছো জয় দত্ত তবু শুনবে না সে সালুর পাশ দিয়ে ঘেষে এসে তুরাগের পেটে এক লাথি মারলো কষানো খুব জোরে ঝোঁক সামলাতে না পেরে শালুকে নিয়ে তুরক গড়িয়ে পড়ে গেল খাদে প্রতিযোগিতার নামে কেউ এরকম অন্যায় করে না অন্যের ঘোড়ার পেটে লাথি মারে না সালু এরকম ব্যাপার কল্পনাও করতে পারিনি তাই সে সাবধান হয়নি খাতটা বিশাল গভীর সালু তার ঘোড়া সমেত আটকে গেল মাঝখানে সালু বেশি চোট পাইনি কিন্তু তুরগের একটা পা ভেঙে গেছে সে তারো শ্বরে চেঁচাচ্ছে সালু একটা গাছের শিকড় আঁকড়ে ধরে রইল

ওখানে পড়ে থাকলে তোর বিয়ে হবে কি করে দাঁড়া নড়াচড়া করিস না আমি কয়েকটা লতা পাকিয়ে নামিয়ে দিচ্ছি জয় দত্ত বেশ মোটা কয়েকটা লতা পাকিয়ে নামিয়ে দিল সত্যি সত্যি সেটা কোমরে বেধে সালু উঠে যেতে পারে কিন্তু তাহলে তুরগের কি হবে তুরগের যে এতদিন ধরে পুষছে এই বিপদের সময় তাকে ফেলে চলে যাবে তা হতেই পারে না সে ভাবলো তুরগের বাঁচানো যাক তারপর সে উঠবে সে তুরগের পেটে জড়িয়ে লতাটা বেঁধে দিল বলল বলল জয় দত্ত দাদা আগে আমার ঘোড়াটাকে টেনে তোলো জয় দত্ত বলল ওই আহত ঘোড়া তুলে কি হবে? ওটাকে ঠেলে ফেলেদে তুই উঠে আয় সালু বললো আমার ঘোড়াটা না তুললে আমিও উঠবো না ওকে বেঁধে দিয়েছি তুমি টানো জয় দত্ত বাধ্য হয়ে প্রাণ প্রাণে শক্তিতে টানতে লাগলো লিচু গাছের পাশে ধারালো পাথরে ঘষা লাগে লেগে সেই লতা ছিড়ে গেল হঠাৎ তুরক আবার হুর মুড়িয়ে নিচে পড়ল এবার সে আর খোজেও আটকালো না তার ধাক্কায় সালু সালুও গড়াতে লাগলো নিচে অনেক অনেক নিচে প্রায় যেন শেষ নেই জয় দত্তর চিৎকার করে ডাকলো সালু সালু কোন সাড়া পাওয়া গেল না বুড়ো লোকটি চালুর মাথায় হাত বুলিয়ে কিছু সময় পরের ঘটনা এটি কয়েক মুহূর্ত কেটে গেছে সালু নিচে পড়ে গেছে তারপর বুড়ো লোকটি শালুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো আমার নাম ব্রহ্মদত্ত আমি অনেকদিন আগে তোমার মত ভাং ভাবতে ভাবতে এখানে এসে পৌঁছেছিলাম এই জঙ্গলে আজও কোন সভ্য মানুষ আসেনি এখানে অনেক বুনো ঘোড়া থাকে আমি এখান থেকে আরো ফিরে যাওয়ার চেষ্টা করিনি এই ঘোড়াদের মধ্যেই থাকতে আমার খুব ভালো লাগে সালু বলল শ্রাবণ পূর্ণিমায় যে আমার বিয়ে ছিল ব্রহ্মদত্ত বললো শ্রাবণ পূর্ণিমায় তোমার তো পেরিয়ে গেছে তিন দিন আগে তোমার মাথায় যা অবস্থা তুমি এখন এখনো কথা উম কোথাও

তবু তিনি ঠিক দেখছেন না ভুল তা শান্তাকে দিয়ে যাচাই করাবেন বলে, শোয়ার ঘরে ফিরে এসে যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল। খাটে শান্তা ঘুমাচ্ছে, আর তার পাশেই যে বস্তুটা পড়ে আছে সেটাকে আস্ত একটা মানুষের খোলস বলেই মনে হয়। সাপ যেমন খোলস ছাড়ে সবিনয় বাবুর দেহের একটা খোলস যেন পরে আছে। তিনি কিছুক্ষণ আগে ওইটাকেই গা থেকে ছেড়ে- বিছানা থেকে নেমেছিলেন। সবিনয় বাবুর ভয়ে বিস্ময় বাক্য হারা। নিজের চেহারাটা ভালো করে পর্যবেক্ষণ করে বুঝলেন, গোফের সঙ্গে ভুঁড়িটাও বেপাত্তা! শরীরটাও বেশ চনমনে লাগছে। রাতারাতি বিশ বাইশ বছর তার কমে গেছে কিন্তু এমন বিচিত্র ঘটনা ঘটলো কিভাবে! সবিনয় বাবু টেবিলের দিকে তাকিয়ে দেখলেন শিশির ভেতর সেই আশ্চর্য পোকাটা ঘুরপাক খাচ্ছে। সবিনয় বাবু নিশ্চিত হলেন যে তার এই রূপান্তর এর জন্য ঐ পোকার কামড়ই দায়ী এমন পোকা পৃথিবীতে আছে বলে তিনি কখনো শুনেন নি তবে কি ওটা ভিন্ গ্রহের জিব? সবিনয় বাবু আর তার পাঁচ না ভেবে সাত পাঁচ না ভেবে অবকাশ পেলেন না আকাশ আনন্দে তার ডিগবাজি খেতে ইচ্ছা হলো। পোকাটা জেনো দেবদূত হয়ে তার কাছে এসেছে তাড়াতাড়ি শান্তাকে জাগিয়ে বললেন ও গিন্নি চিনতে পারছো আমাকে? উম ঘুম চোখ খুলেই শান্তা একজন অচেনা লোককে দেখে ঘাবড়ে গেলেন সবিনয় বাবু তাকে আশ্বস্ত করে বললেন আমি গো আমি এটা! আমার জোয়ান বয়সের চেহারা ঐ দেখো আমার মাঝ বয়সের খোলস আর ঐ দেখো একটা আশ্চর্য পোকা এর কামড়ে মানুষের বয়স কমে যায় তুমিও খাবে নাকি এর একটা কামড়? বলেই সবিনয় বাবু কৌটো বন্দি একটা পোকাকে দেখালেন সবিনয় বাবুর রাতারাতি বদলে যাওয়া চেহেরা, আস্ত একটা মানুষের খোলস আর বিদঘুটে চেহারার একটা পোকা তিনটে দেখেই শান্তা সঙ্গে সঙ্গে ভিরমি খেয়ে গেলেন। জলের ছিটে দিয়ে বাতাস করে তবে তার জ্ঞান ফেরানো গেলো। কিন্তু কিছুতেই শান্তা বুঝতে চাইছে না যে এই ব্যক্তি তারি স্বামি, তিনি কেবল কাঁদেন আর কাঁদেন ওগো খোলস থেকে তুমি কোথায় গেলে গো! শেষমেসে সবিনয় বাবু তিথি বিরক্ত হয়ে ধুরত বলে স্নান সেরে, পোশাক পরে office এ বেরিয়ে গেলো। সবিনয় বাবু মনের আনন্দে যাচ্ছেন যেদিকেই তাকান সব তার নতুন মনে হয় রাস্তায় পরিচিতদের সঙ্গে দেখা হলে সুপ্রভাত জানান কিন্তু কেউই তাকে চিনতে পারেননি যেতে যেতে দোকান থেকে কচুরিভাজার গন্ধ পেয়ে তার পেট একেবারে খিদে পেয়ে যায়, ইদানিং সুবিন~ সবিনয় বাবু গ্যাস অম্বলে পুড়ছে। উপচে সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে রোজ ভাত খেতে হচ্ছে কিন্তু এখন তিনি জোয়ান লোহা চিবিয়ে হজম করে ফেলবে সবিনয় বাবু গরম গরম কচুরি খান দশেক দিয়ে খেয়ে ঢেকুর তুলে তারপর bus stand এ পৌঁছে তিনি office এ গেলেন কিন্তু যত গোলমাল বাধলো ঐ office এ পৌঁছে দারোয়ানটা কিছুতেই তাকে ঢুকতে দেবে না, সবিনয় বাবু যতই বলে আরে আমি সবিনয় আমাকে চিনতে পারছো না? উজবুক দারোয়ান বলে আপনাকে আমি চিনিনা বড় সাহেবের permission চাই তবে আপনাকে ঢুকতে দেব. এত মহাবিপদ! office এ আরো যারা আসছিলো তাদের সকলকেই পরিচয় দিচ্ছিলো, কিন্তু কেউই তাকে চিনতে পারে নি। তিনি তখন হতাশায় ডুবে গেলেন বললেন গোল্লায় যাক office তারচেয়ে বরং জোয়ান বয়সে যা করতে পারি নি আজ তা করব। সবিনয় বাবু সারাদিন চুটিয়ে আনন্দ করলেন।

সেখানে দেখছে ছেলেরা সব football খেলছে। সবিনয় বাবু football খেলার খুব অভ্যাস তিনি খুব ভালোবাসতেন খেলতে। তাই কয়েকবার তিনি shot ও মারতে গেলেন

এইসব করতে করতে বেলা পড়ে এলো, ইচ্ছা পূরণের আনন্দে সবিনয় বাবুর ঘর্মাক্ত অবস্থা, উত্তেজনায় সর্বাঙ্গ কাঁপছে। এদিকে দিনের আলো মুছে গিয়ে সন্ধে নামছে এবার বাড়ি ফিরতে হবে ছোটাছুটি করে তার গায়ে পায়ে খুব ব্যথা হয়েছে। বাস ভাড়া আছে কিনা দেখে নিয়ে নিজেই money bag টা বার করতে দিলেন সর্বনাশ! ঘরের মাঠ, সারাদিন দেদার খরচা করে এখন তো কিছুই নেই! তিনি চিন্তা করলেন তার এই বদন দেখে office এর কেউ তাকে চিনতে পারে নি। আসলে এই বয়সে তো তিনি college এ পড়তেন চাগরি পেয়েছেন অনেক পরে, তারপর যদি বড় সাহেবের কাছে না চিনতে পারেন, তাহলে চাগরিটা হারানো নিশ্চিত। তাই চাগরি বাঁচাতে গেলে বাবুকে ফিরতে হবে তার আসল বয়সে। সবিনয় বাবু উপলব্ধি করলেন, সুখের চেয়ে সত্যি ভালো। কিন্তু এই আজব-

বাড়ির দিকে হাটতে হাটতে তিনি ভাবতে লাগলেন, তার এক মাসতুতো ভাই কত বড় germany তে গবেষণা আছে। তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টা তাকে জানানো দরকার। দিনরাত যদি এই সমস্যার কোন সমাধান পাওয়া যায়, তাহলে তিনি হাফ ছেড়ে বাঁচবেন। ততদিন পোকাটাকে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রাখা দরকার। কিন্তু ভিনগ্রহী পোকা কি খায়- কি না খায় তিনি কি করে জানবেন? ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় বাড়ি ফিরে এসে বিনয় বাবু, দরজা বেল বাজালেন। দেখলেন দরজা খুলে দাঁড়িয়ে আছে পাঁচ ছ বছরের একজন মেয়ে! ছি ছি গায়ে একটা শাড়ি আস্টে পিষ্টে জড়ানো! সিঁথিতে সিঁদুর আর দু হাতে দন্ডায়মান করছে শাখা-পলা! সবিনয় বাবু তো দেখে সেই ঠোঁট ফুলিয়ে কাঁদছে! সবিনয় বাবুর~ মেয়েটিকে চেনা চেনা মনে হচ্ছে, হঠাত তার মনে পড়ে গেলো তবে অনেকদিন আগে সবিনয় বাবুর শশুড় মশাই একবার শান্তার ছোটবেলার একটা photo দেখিয়েছিল। সেই ছবির মেয়েটিই-

সবিনয় বাবু সে প্রশ্নের কোন সৎ উত্তর দিতে পারলেন নাহ। তিনি জানতে চাইলেন পোকাটা কোথায় গিন্নী? আর নাম কোরো নাহ ওই অলক্ষণে পোকাটার। বলেই শান্তা তার ডান হাতের মুঠো খুলে দেখালো পোকাটা কেন্ড~ মতো গুটিয়ে পরে আছে! ওর কান্ড দেখে মাথায় রক্ত উঠে গেছিল, তাই পোকাটাকে মেরে ছাতু করে দিয়েছে। আমি বললাম আজ তাড়িয়ে কাজ কি আর হল ঘরের মধ্যে সকলে মিলে সে কি তুমুল তর্ক বিতর্ক! তা আর কি বলব, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা উপভোগ করছি। এমন সময় দরজার কাছে এক ছায়া-মূর্তি দৌড়ে এসে বলল সর্বনাশ হয়েছে! খবর আছে আমার কাছে একজন বাইরে লোক এসেছে। সর্বনাশ তাই? কি সাংঘাতিক চল কথার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত দৃশ্য দেখলাম চোখের নিমিষে ঘর ফাঁকা হয় গেলো! যেন কর্পূরের মতো উড়ে গেলো কতগুলো মানুষ এইসব ঘরের মধ্যে আমি ছাড়া আর কোন ছায়া-মূর্তি নেই। অবশ্য আমি দীর্ঘশ্বাস ফেলে-

যেই মূর্তি বললো আমার ছেলে হয়ে তুই কর্তার মুখের ওপর কথা বললি হতভাগা, তালে তালে একি হলো! নে চল বলতে না বলতে সেও গায়েব হয়ে গেল আমার বুকের ভেতরটা কেমন ছম ছম করে উঠল, একি magic নাকি একখন্ড মেঘ এসে চাঁদকে ফের ঢেকে দিল। ওমনি চারদিক নিকষ অন্ধকার হয়ে গেল। pocket থেকে দেশলাই বের করে ফস করে একটা কাঠি ধরালাম। বিলকুল ফাঁকা ঘর, কেউ কোথাও নেই! আর সাহস হলো না শত্রু পক্ষের ডেরায় থাকতে ভোরের দিকে থানার পৌঁছে, বড়বাবুর দেখা পেয়ে ধরে প্রাণ ফিরে পেলাম। আমাদের জন্য অপেক্ষা করছিলেন তিনি। আমাকে দেখে বলে উঠলেন এই যে নব কেষ্ট হাঁপাচ্ছ ঘুম অবাক হয়ে বললাম, কি হয়েছে sir? বড়বাবু বললেন আর বলোনা, হরিদাস তারিখে ভুল করে বসে আছে কাল রাতে নাকি তার হঠাৎ মনে পড়েছে চোরকে মন্ত্ৰনাথ সভা বসবে আজ রাতে, তোমাকে শুধু শুধু কাল রাতে পাঠানো হলো! আপনি হ্যা করে- বড়বাবুর মুখের দিকে তাকিয়ে বললাম তার মানে? আমি যে ওদিকে কাঠের বাক্সের তলায় পাহাড় সমান সোনার গয়না দেখে এলাম। কি বলছ তুমি বাবা বিষ্ঠু! ঠিক ই বলছি সাহেব ঘর ভর্তি চোরের দল, দিনের পর দিন চুরি করে সম্পদ বাড়িয়ে চলেছে অথচ ভাগ বুঝে নেয় না। ওখানে যত চোর দেখেছি- আপনাদের এ তল্লাতে সবকটা থানা মেলালেও অত চোর হবে না! চোরেদের দুজন সর্দার আছে। সেই সঙ্গে হরিদাসের গাব, হরিদাসের সঙ্গেও দেখা হয়েছে

আজ থেকে প্রায় দশ বছর আগে তিনি পটল তুলেছেন। তোমরা কি ভাবছ আমি সপনো দেখছি? উহ মোটেও তা নয়। সেদিনই সকালে বড়বাবু আর পুলিশের দল হু~ আমার দেখানো রাস্তায়, লোহার কারখানায় ঢুকে উল্টে থাকা পচা কাঠের বাক্সের ভেতর থেকে উদ্ধার করে ফেলেছে রাশি রাশি সোনার গয়না। আর সেই রাতেই হানা দিয়ে- মন্ত্রণা সভা থেকে চোরকে ধরা গিয়েছে। চোরেদের সর্দাররা স্বীকার করেছে বংশ পরম্পরায় ওরা ওখানে চোরাই জিনিস লুকিয়ে রাখত। তবে-

তবু তোমার জন্যই যখন চোরাই জিনিস পাওয়া গেল, তখন এ পুরস্কার তোমার ই প্রাপ্য। বড়বাবু যাই বলুন, আজ চোরেদের সর্দাররা যাই বলুন সে রাতে ওখানে লোকের মন্ত্রণা সভা বসে নি। আমার চোখ তো আর ভুল দেখে নি বাপু তোমরা কি বল? শেষ।

বাবা সেই নেক্যামি টা সেই ন্যাকামি টা এখনও আছে I-phone I-phone টাইফুন আমার তো ওই টাইফুন লাগে সেটা I-phone লাগে না। সত্যি ইস জঘন্য কথা বল বল কেমন কেন phone করেছিস? কি bigboss bigboss এর জন্য phone করেছিস? তোর entertainment ছাড়া আর life নেই না?

তুই তো bigboss তো কোথায় দেখিস?

ওহ IAS আচ্ছা বলতো একটু আমিত লোহডা টা কে মানে কি officer টা কি মানে একটু বলতে পারবি?

হম হম হম

কি একটা বলে জানিস আমার না মনে পড়ছে না কথা টা কি বলছে? মনো হ্যাঁ ঠিকই বলেছিস হ্যাঁ ভাই বাংলা টা ভালো বলিস হ্যাঁ বাঙালি হয়ে কেনো বলবি না নালে কি গুজরাটি রা বলবে ভালো বাংলা? কি অবস্হা

ভালো আমার তো মনে হয় আমি দেখ একটা কথা বলি আমি একটু পুরনো পুরনো জিনিস গুলো দেখি আমি আহ আচ্ছা একটা আহ entertainment এর কথা বলছি ওই একটা serial আছে না যেখানে? আহ পঙ্কজ ত্রিপাঠি আছে পঙ্কজ ত্রিপাঠি

আরে যে ওর পা পা হাত মানে কিরকম একটা নোংরা নোংরা লাগতো পায়ে কিছু একটা হয়েছিল criminal justice ওটাই আমি তোকে বলছি criminal justice ভালো তো বাজে বাজে কি আমার ওই ওই পুরো series টাই মানে আমি দেখা শুরু করেছিলাম তো তাই থামতে পারলাম না পুরো চট চট করে সব দেখে ফেলেছি তারপরে দেখলাম ওই ওই serial টা কি বলে আহ আরে আহ পঞ্চায়েত পঞ্চায়েত দেখেছিস? হ্যাঁ আমিও season one two দুটোই বাবা কি হাসি মানে ওইযে ভীষণ ভালো সব লোকটাই মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম ওই ভূতের খুব natural ওই ভূতের জায়গাটা দেখেছিলি যে রাত্রি বেলা ভুত থাকে ভুত থাকে সবাই বলতো? ও বললো কি

মনে আছে scene টা? উফ কি ভালো ভীষণ ভালো করেছে

হ্যাঁ জলের সত্যি জলের ট্যাংকি উফ মানে কি যে বলব আর ভীষণ ভালো করেছে সব মানে আমার আচ্ছা ওইযে প্রথম scene দেখেছিস? যেখানে বলছে যে আহ collector বাবু আসবে collector বাবু আসবে তারপর এসে বসেছে ওই তিনটে মিষ্টি রেখেছিলো খেতে ওকে একটাও দেয়নি

হম হ্যাঁ হ্যাঁ ইশ বাবা কি অবস্থা ওই ওই আরেকটা কি ছিলোনা ওই কি বাওয়া সির বলে একটা আহ মানে caption ছিল মনে আছে? ওই বাবা খির বলে একটা হ্যাঁ কি অবস্থা আমার ভীষণ ভালো লেগেছে serial টা মানে খুব unique জিনিস গুলো দেখায় জানিনা রে বাবু আমি নিজে নিজেই আমিও বুঝিনি পুরোটা কিন্তু এটা আমি বুঝেছি কি কিছু একটা মানে কষ্ট মানে গায়ে কিছু একটা কষ্ট হলে একে বাওয়া সির বলে

আমার এতো ভালো লেগেছে না ওটা ছাড়া আমি দেখি ওই শ্রীমান শ্রীমতি কেশু উফ যে বলে ওই যে

একটা scene নিশ্চই আগে দেখেছি আবার দেখলাম scene টা দেখলাম কি ওই আহ কেশু আহ ওই প্রেমা শালিনী বলছে কি

সামনে তো ঠিক আছে সেই সে গেলো সাহায্য করতে এবার সাহায্য কি করছে শোনো বলছে হ্যাঁ দাও সব কাপড় আমাকে দাও আমি বিক্রি করে দেব ও এক জায়গায় নিয়ে গেছে খুব চেচাচ্ছে রাস্তায় হ্যাঁ লট মে লট মে লট মে করে চেচ্ছাছে লটে লটে লটে নিয়ে নাও নিয়ে নাও লটে লটে এরকম চেচাচ্ছে তো ওই তুই দেখবি ওই serial টা ওখানে ওর একটা বন্ধুও আছে কি নাম ওর